শপিং মল এ গেলে সবরকম পাবেন সেখানে খাবারের থেকে বাচ্ছাদের জি-জিনিসের থেকে জামাকাপড় আরও অনেক ভ্যারাইটিস জিনিস আপনি সবসময় সেখানে পায়ে যাবেন।

ও মুখে অনেক করতে পারবেন চুল কাট করতে হবে আপনার চুল যদি কাট করে দেই তাহলে আপনাকে দেখতে একটু হান্দসাম লাগবে ।

রাজকীয় সিঙ্ঘাসন আগে কার যুগে সবসময় রাজারা দেখতেন বসত রাজকীয় সিঙ্গাসন যাকে বলা হয়।

প্রানিদের ক্ষেত্রে তাদের প্রাণীদের মধ্যে তার চোখ সবচেয়ে বড় ও হরিন তৃণভোজী প্রাণী ।

এথেলেটিক করা আমাদের শরীরের পক্ষে খুবই একটি প্রয়োজনীয় জিনিস এথেলেটিক ।

আপনি রোজ সকালবেলা করে দৌড়াতে যাবেন বা মর্নিং ওয়াক করতে যাবেন আপনার দেখবেন শরীর খুব ভাল থাকবে সতেজ থাকবে। আপনার শরীরে দেখবে অনেক রোগব্যাধি কম হয়ে যাচ্ছে আপনার শরীর থেকে।

বা কেউ চকলেট -এর অনেক রকম হয় কোন বার্থডে সেলিব্রেট -এ সেখানে কেক ব্যবহার করা হয়।

পেট্রল পাম্পে সর্বদা আপনি পেট্রল ও ডিজেল পাবেন। পেট্রল পাম্পে আপনি নিজের গাড়ি নিয়ে পেট্রল ভরতে পারবেন।

আপনি কোন দূরে গেলেন সেখানে আপনি পেট্রল পেট্রল পাম্প -এ গিয়ে আপনার গাড়ির তেল শেষ হয়ে গেলে আপনি পেট্রল পাম্প -এ পেট্রল ভরতে পারবেন বা ডিজেল ভরতে পারবেন।

ডি.জে সাউন্ড বক্স -এ সবসময় ডি.জে. অনুষ্ঠানে কাজে লাগে ডি.জে. সাউন্ড বক্স বা কোনও পুজো আচ্ছারাতে আপনার বক্স লাগে ইলেকট্রনিক্স বক্স ।

একটি হোটেল -এ না থাকলে আপনি রাস্তা ঘাটে থাকবেন আপনি নিজে সুরক্ষিত থাকবেন না। তার জন্য একটি হোটেল -এ গিয়ে আপনি থাকলে হোটেল -এ থাকতে পারবেন।

বাসে করে কোতাও ইয়েতে গেলে গা খুব গা গোলাই ত কেও বমি হয় ও বাসে করে ইয়ে সবাই মিলে যদি কোনো ফ্যামিলি মিলে বাসে করে কথাও দূরে ঘুরতে গেলে মজা হয়।

টয় কার এমন একটি জিনিস বাচ্চাদের খুব মজার জিনিস টয় কার । এখানে পার্ক -এর মধ্যে টয় কার -গুলোকে দেখতে পাবেন। ও বাচ্চারা এই গাড়ি চড়ে খুব আনন্দ উপভোগ করে।

চিড়িয়াখানাই যাবেন আপনি হরিণ দেখতে পারবেন বাঘ দেখতে পাবেন ও হরিন বেশিরভাগ সময় সবসময় দেখতে পারবেন ও হরিন খুব নিরিহ জাতীয় প্রানি ।